এটা দেখে মনে হচ্ছে এটা মিষ্টির দোকান আছে ।

এটাতো দেখে মনে হচ্ছে একটা ব্যাঙ্ক আছে ।

এটা দেখে মনে হচ্ছে একটা কারখানা আছে।

এটা একটা লাইবাড়ি লাইব্রেরী আছে চারিদিকে বই খাতা রাখা ।